ছবিটি দেখে মনে হয়েছে এটি একটি কোনো খেলার মাঠ।

এখানে বিভিন্ন রঙ্গের লাল এবং হলুদ বেলুন রয়েছে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি স্কুল ।

সূর্যের প্রখর তাপে গাছের ঝলক ও ছায়া পড়েছে।

এই ক্লাস রুম -এর মধ্যে টেবিল আঃ ব্রেঞ্চ এবং চেয়ার -গুলি সুন্দরভাবে সাজানো গুছানো।

এইখানে অনেকগুলি উম পাপসের মধ্যমে প্যাকেট করা রয়েছে।

এখানে একটি গাড়ি ছাড়া দুটি গাড়ি দেখা অসম্ভব।

একটি কম্পিউটার আর জেরক্স মেশিন রয়েছে টেবিলটির উপরে।

এখানে চশমাগুলি খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো রয়েছে।

এই ট্রেন -এর রাস্তাগুলো খুব ছোট এবং এবড়ো খেবড়ো টাইপ -এর।

নীচে কাঠের মতো দেখতে ম্যাপ বেছানো রয়েছে।

এখানে টেবিল -এ কাপড়টি গোলাপি রঙের করা আছে।

নেই দোকানটির উপরে বাটা লেখা রয়েছে।

ঝুড়িতে কাগজ দিয়ে র্যাপ করা রয়েছে।

এই ছবিটিতে একটি বড়ো স্কুল দেখা যাচ্ছে।

এই স্কুল -এর নীচে বাচ্চাদের অনেকগুলি সাইকেল রয়েছে।

এক সাইড -এ একটি গাড়িকে দেখা যাচ্ছে।

এই দোকানের ভেতরে কয়েকটি ব্যাগ দেখা যাচ্ছে।

নীচে কাঠের জন্য ঠুম করা রয়েছে গাছ।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে কোথাও কাস চলছে।

চারিদিকে নৌকা দিয়ে হু নদীটি ভর্তি হয়ে রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি গরুর ঘর।

এইখানে একটি গরুকে বেঁধে রাখা হয়েছে।

জিনিসগুলো যাতে পড়ে না যায় তার ব্যবস্থা করে ব়্যাকগুলি বানানো হয়েছে।

এই শোরুমের মধ্যে অনেক লাক্সারি লাক্সারি বাইক রয়েছে।

এই ছবিটিতে বুদ্ধদের ধর্ম কিছু নীতি মানা হচ্ছে।

এখানে নীল রঙের একটি বড়ো গ্রামে অনেকগুলি জিন্দা মাছ রয়েছে।